রাস্তার সাইড এ একটা বড় মাঠ দেখতে পাচ্ছি মাঠটি অনেকটি বড় মাঠের মধ্যে ভুট্টা চাষ করা হয়েছে এবং ভুট্টা গুলি খুব সুন্দর লাগছে । দেখতে।

অনেক গুলো এ.সি. লাগানো আছে এবং নীচেতে অনেক গুলো দোকান ও দেখতে পাচ্ছি। দোকান গুলি এখন--

অনেক বেঞ্চ লাগানো আছে এবং বেঞ্চ -এর মধ্যে--

সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়টি অনেকটি বড় এবং পাহাড়ের সাইড এ --

লাগানো হয়েছে এবং গাছ গুলি খুব সুন্দর ভাবে ডিসাইন করা হয়েছে।

রংটি হলো গোলাপি এবং মাথার রংটি সাদা কালার ।

একটি বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং টি অনেকটি বড় এবং বিল্ডিং টির কালার হলো হলুদ কালার এবং লাল কালার ।

জায়গায় ঘোরাঘুরি করছে। দেখে মনে হচ্ছে এরা পিকনিক করতে এসেছে ।

সেখানে একটি মন্দির। জিনিস দেখতে পাচ্ছি। সেটি হল প্রদীপ এবং মোমবাতি দেখতে পাচ্ছি।

সাদা কালার এর এবং ইঞ্জিন টি নীল কালার এর। গাড়িটির মধ্যে অনেক মশলা পাতি মাখানো হচ্ছে।

এবং সামনে অনেক বালি ঢালা আছে। বালি গুলি অনেক পরিমাণই আছে। সামনে কিছু লোকও দেখতে পাচ্ছি।

আকাশটা খুব সুন্দর লাগছে বিল্ডিং -এর ভেতরে গাছপালাগুলো খুব সুন্দর।

বড় রুম দেখতে পাচ্ছি। রুম টি অনেকটি বড় এবং রুম টি খুব সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে।

রুম -এর সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি সাইনবোর্ড -টি লাল কালো এবং কমলা কালার -এর চেক চেক ভাবে কিছু লেখা আছে--

সামনে একটা সিনিয়ার -কে দেখতে পাচ্ছি। সিনিয়ার -টি পড়ে আছে সবুজ কালার -এর এবং কালো রংয়ের প্যান্ট মাথায় একটা হেলমেট । খুব সুন্দর লাগছে দেখতে ।

একটি লোক বসেও আছে হলুদ রঙের গামছা নিয়ে এবং খুব সুন্দর লাগছে নদীটি দেখতে আকাশটা খুব--

সামনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি। বিল্ডিং টি অনেকটি বড় বিল্ডিং এর কালার হল সাদা কালার ।

উ নীল কালার সামনে একটা বড় ঘর টো দেখতে পাই--